হ্যাঁ আমারও এই রকম অনেক মুহূর্ত রয়েছে আহ আমিও সমুদ্রে গেছি সমুদ্রে তো গেছি আমি দিঘাতে গেছিলাম তা অনেক দিন হয়ে গেছে বন্ধুরা মিলে সবাই মিলে গেছিলাম চার পাঁচ জন বন্ধু মিলে গেছিলাম জায়গাটা খুব ভালো লাগলো আর অনেক কিছু করাও হয়েছে যেমন সকাল বেলা ওখানে নেমে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

একদমই তাই আমি ধরো আহ পরিবারের সাথে গেছিলাম কিন্তু যা অনেক দিন পর পরিবারের সাথে আসলে সময় কাটালাম সবাই ধরো আমরা কাজে ব্যস্ত কেও কাউকে সময় ঠিক মত করে দেওয়া হয় না যার জন্য ধরো মাঝে মাঝে একটু সময় বার করি যাতে বাবা মা ভাই এর সাথে একটু সময় টা কাটাতে পারি তো আমরা অনেকটা আনন্দ করছিলাম ওখানে তার পরে তোমার বিকাল বেলার দিক করে ঐ আহ সমুদ্রের ধারে বসে এই মাছ ভাজা খাওয়া থেকে আরম্ভ করে আরো যে সব খাবার গুলো ওখানে পাওয়া যায় যেমন ধরো আহ ছোলা সেদ্ধ মোমো এই রকম অনেক খাবারই ওখানে খেয়েছি কিন্তু খুব ভালোই লেগেছে সাত দিন মত ছিলাম সময়টা যে কি করে পার হয়ে গেলো সত্যি মানে বুঝে উঠতে পারছি না বা বাড়ি আসার সময় মনে হচ্ছে আর কট কিছু দিন থাকলে খুব ভালোই হত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 আর অনেক টা দূর হাটাও যায় তার মাঝখানে আবার ঝাও বন রয়েছে হেটে হেটে অনেক টা দূর খাওয়া গেলো আর সন্ধ্যে দিকে তো যে রকম পুরির কথা বললে বিভিন্ন ধরনের মাছ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 আর ওখানে আশপাশে যেহেতু সমুদ্র সৈকতের পাশে railing দিয়ে ঘেরা রয়েছে মানে বসার জায়গা রয়েছে সুন্দর আর সন্ধ্যের দিকে lighting এর ব্যাবস্থা রয়েছে খুব সুন্দর ভাবেই দিন টা কাটলো একদমই তুমি ঠিকই বলেছো মানে বাইরে যখন কোনো সময় আমরা কাটাতে চাই পরিবারের সাথে হোক বা বন্ধু বান্ধোবদের সাথে হোক সময় টা কিন্তু খুব ভালোই কাটে আর খুব ম মানে আনন্দও লাগে আর আমাদের কি বলতো জীবনটা ধরো একি ভাবে routine চলছে তো মাঝে মাঝে একটু যদি সময় নিয়ে যদি একটু নিজেকে একটু সময় দেওয়া যায় তাইলে আমার মনে হয় একটু বেশি ভালোই হয় হ্যাঁ সেই আর কি আর কিছু দেখলে না আর সে রকম কিছুতো দেখি নি আর একটা কথা আরেকটা স্মরণীয় আমার জীবনে হ্যাঁ একবার আমি আহ আমার collage এ যখন আহ শেষ হলও তখন আমাদের collage থেকে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যখন একটা অনুষ্ঠান করা হয়েছিলো তখন ও কিন্তু আমার জীবনের খুব একটা ভালো একটা মুহুর্তো বা স্মরণীয় দিন বলতে পারও আর ওখানে প্রত্যেক টা sir madam রা ছিলেন তারপরে আমাদেরকে অনেক কিছু উ উপহার দিয়েছিলেন তারপরে অনেক অনুষ্ঠান হয়েছিলো ভালো মন্দ খাওয়া দাওয়াও ছিলো ওখানে তো ওই একটা মুহুত খুব ভালো কাটিয়ে ছিলাম মানে খুব ভালো লাগে জীবনের একটা খুব ভালো অংশ তো মিলে মিশে গ্লোয়েন্ট আপু এই রকমই অনেক মুহুর্তো গুলো আছে তো তোমার জীবনে কি মুহুত আছে একটু বলো আমাকে তুমি যেহেতু বললে যে তোমার collage র বা collage র সেই স্মৃতি টা আমারও collage র অনেক রকম স্মৃতি রয়েছে যখন complete করেছি পড়া সেই সময় একটা অনুষ্ঠান হলো এই তোমার মতই অনেক রকম cultural function হয়েছে অনেক কিছু আহ ওর মধ্যে যখন অনুষ্ঠান হয়েছে আর অনুষ্ঠানে অংশগ্রহনও করেছি আমরা ওখানে গানের সাথে যুক্ত ছিলাম গান করা হয়েছে নাটকও করা হয়েছে বিভিন্ন ধরনের সেই আর কি সে রকম দিন কেটেছে ওই খানেও অনেক বড় স্মৃতির রয়েছে সেই দিনটাও অনেক সুন্দর মুহুত একদমি ঠিক বলেছো দেখো আমি ভাবি যে ছোট বেলায় যে আহ সময় টা আমরা কাটিয়ে এসেছি না সে সময় টা কিন্তু সত্যি খুব ভালো ছিলো মানে এখন এই সময় দাঁড়িয়ে মনে হয় ছেলে মেলায় একটা যদি আবার ফিরে পেতাম তা হলে বোধ হয় আরেক বার ভালো হত হ্যাঁ সেই স্মৃতি গুলো বার বার করে ফিরে আসছে কিন্তু আর কি করা যাবে ছোট তো হওয়া যাচ্ছে না এখন শুধু মনেই রয়েছে জায় সে যে স্মৃতি গুলো

আমি এই বদমাশি গুলো করতাম দুষ্টুমি গুলো তেমন এখন বড় হয়ে গেছি এখন যখন ভাবি যখন আমার সত্যি হাসি পায় সে কত কি করেছি হ্যাঁ আবার বর্ষার দিনে আম কুড়নো ঝর হচ্ছে আম কুড়চ্ছি ভালোই আবার ভেজা গাছ পুরো একদম গা দিয়ে জল পরছে পুরো মাথা ভিজে রয়েছে সারা শরীর ভিজে রয়েছে আম গাছে উঠে পরেছি তার পরে তার পরে কুল পারছিএই রকম পুরনো অনেক অনেক স্মৃতি রয়েছে

মা তো দেখে কি বোকা বোকি করতো সে বোধা হয় ঠাণ্ডা লাগিয়ে ফেলবি এই ভাবে যদি বৃষ্টিতে প্রতিদিন ভিজিস কে কার কথা শুনছে মানে বৃষ্টিতে ভেজা মাজাটাই আলাদা ছিলো হ্যাঁ আমারাও ওই বৃষ্টির সময় ফুটবল খেলতাম পাশেই পুকুর ছিলো collage র মাঠ পাশে সামনে পুকুর রয়েছে মাঠের আবার রয়েছে মাঠের মধ্যে খেলা ধুলো করে পুকুরেই চান করছি আবার ঝাপ দিচ্ছি এই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

বার বার করে মনে পরছে সেটাই তো আমি আবার আহ ছোট বেলা থেকে কিন্তু বিকেল বেলায় দিক করে মানে সবাই আমাদের পার পাড়াতে যত সব ছেলে মেয়ে, ছিলো সবাই মিলে এক সাথে কত খেলা খেলতাম কত রকমের খেলা কাবাডি থেকে আরম্ভ করে আরো যে সব খেলা লুন্ড লুকোচুরি থেকে, কত খেলা খেলতাম কি মজা না করেছি সে দিন গুলো সত্যি এক্সের স্মৃতি হয়ে গেছে হ্যাঁ লুকোচুরি আহ কথা বললে এটা আমরা সবাই খেলা খেলেছি আর আমাদের ওখানে পুরো একটা জঙ্গল মত ছিলো অনেক ধরনের গাছ ছিলো সে গাছ গুলোতে মানে এত টাই বড় বড় গাছ ছিলো যে এ পাশ থেকে ও পাশ কাউকে দেখা যাবে না সেই জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে ঘুরে আমরা লুকোচুরি খেলতাম তার মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তাও ছিলো দুপাশে বন ছিলো তার মাঝখান দিয়ে যে রাস্তা টা যেতো

একদমই তাই সে সব স্মৃতি গুলো এখন সত্যি মানে ভাবলে ভাবি যে কি দিন কাটিয়েছি আর এখন কি দিন আসচ্ছে মানে এখন কিছু কিছু বাচ্চাদের যখন দেখি তারা খেলা ধুলো সে রকম করে না পড়া শোনার চাপে কি হয়েছে যাদের ব্যাগের বোঝাটা বেরে গেছে কিন্তু আমাদের মত খেলা ধুলো সে রকম করতেই পারছে না বা কর করাটা ভুলেই গেছে এখন মোবাইল আছে আর পড়ে যখন তখন ভাবি যে সত্যি কি মানে শৈশব টা হারিয়ে ফেলছে হ্যাঁ মানে এখন তো এত পড়ার চাপ ওদের এ সময়ে পায় না সকাল বেলা ঘুম থেকে উঠে বাচ্চারা একদম পুরো fresh হয়ে চান করে খেয়ে দেয়ে সাথে সাথে school নিয়ে যেতে হয় school এর bus আবার দাড়িয়ে থাকে late করলে আবার অন্য bus যেতে পদে হয় অটো বা টোটো বা ট্রেনে করে যেতে হয় খুব অসুবিধা হয় সে ক্ষেত্রে ওদের একদম প্রতি দিনকার জীবন যা হয়ে গেছে ওদের আর সে রকম আনন্দ করার মনে হয় স্মৃতি থাকবে না একদমই তাই মানে আমাদের জীবনে আমরা ব্যস্ত হয়েও পরেছি যে সবাইকে যেমন সময় দেওয়া টা কিন্তু কমে গেছে তুমি দেখেছো আগেকার দিনে দাদু ঠাকুমারা কিন্তু যে পরিমান মানে আমাদের কে সময় দিতো বা যে পরিমানে ধর আমাদের সঙ্গে থাকতো গল্প বলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন কিন্তু এটা হচ্ছে না আমি তো সেটা কিন্তু পাচ্ছে না হ্যাঁ এখন তো সব ছোট পরিবার হয়ে যাচ্ছে যাদের ঠাকুমা নেই আর আমাদের সময় দাদু ঠাকুমা বা মামা মামি সবাই একসাথে থাকতো মামাতো ভাই রা সবাই মিলে আড্ডা করা হত

একদমই তাই মানে আগে ধরো বড় বড় যখন পরিবার ছিলো সবাই একসাথে কত হৈ হুল্লোড় হত বলো তো মানে কত আনন্দ হত কোন কিছু যদি আহ অনুষ্ঠান বা কোন পুজো যদি কোন পার্বন লেগে থাকত মনে হয় বোধ হয় বাড়িতে আজ থেকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান মানে এই রকম একটা সময় ও কাটিয়েছি আর এখন সত্যি সবাই নিজে নিজের মত হয়ে গেলে সব কাজে সব বাইরে চলে গেছে কেও কাউরে সে রকম সময় ও নেই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 এখন সবাই ব্যস্ত হয়ে গেছে কি আর করবে আমরা যে রকম পূজোর সময় অয়া মামা বাড়ি তে যেতাম সব ভাই বোনরা মিলে এক সাথে আনন্দ করতাম হৈ হুল্লোড় করতাম তার পরে পূজোর জন্যে একক জনের একেক দায়িত্ব দেওয়া থাকত কেও হয়তো বা পূজোর জন্য ফল নিয়ে আসত কেও হয়ত বা আবার পূজোর বিভিন্ন প্রশাধ তৈরি করতো ওই দিন গুলো খুব সুন্দর ছিলো আর সবাই শিখিয়ে দিতো কোনটা কি করতে হবে আর এখন সেই সকল ও নেই আর সবাই এক সাথে হওয়ার সময় ও পায় না আর অনেক কিছু জানতেও পারে না আমাদের ওই ঐতিহ্য কি রয়েছে সংস্কৃতি কি রয়েছে সে সব সম্পর্কে ধারনা একদমই ঠিক বলেছো আবার ধরো দায়িত্ব নিতে খুব মজাও লাগতো আমরা মানে ধরো জানি না সে বিষয়টার সম্বন্ধে কিন্তু মানে খুব আগ্রহ সহকারে যেটাম যে না আমাকে এই দায়িত্ব টা দেওয়া হক আমি ঠিক পারবো তুমি দিয়ে দেখো না মানে এই রকম আগ্রহ নিয়ে কিন্তু আমরা যেতাম না পূজো যখন করছি বা করবে বাড়িতে যেটা হচ্ছে আমরা সবাই কিন্তু একসাথে মিলে মিশে পুজোট করব এই রকম কিন্তু খুব মজা হত হ্যাঁ আর ওই বাড়ির থেকে দায়িত্ব যদি দেওয়া হয় আসতে আসতে জীবনেও দায়িত্ব অনেক নিতে হয় তা যদি প্রথম দিক থেকে শেখা হয় তা হলে পরবর্তী তে ক্ষেত্রে সেই সব কোন অসুবিধ হয় না আর যেমন ই school অনেক দায়িত্ব দেওয়া হত যেমন মাঠে খেলা হবে সে জন্যে কে কোথায় থাকবে কি কি কাজ টি করবে সেটাও করতে হত আমাদের যে রকম খেলার অনুষ্ঠানের সময়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 তার জন্যে দায়িত্ব গুলো দিতেন জানে যে ঠিক সময় তারা দায়িত্ব গুলো শেষ করে ফেলবে মানে মিলে মিশে সে জীবন টা সত্যি খুব ভালো লাগে মানে ছোট বেলায় আগে কার জীবন টা যেতা ফেলে এসেছি আমরা সে জীবনটা সত্যি

তাদের তো সেই কোন স্মৃতিও নেই আর পরবর্তীতে তাদের কি হবে তারা নিশ্চয় জানে না আর যেহেতু স্মৃতি গুলো আছে আমরাও বেচে আছি যদি কোন রকম অসুবিধা হয় মন খারাপ হয় সেগুলো বার বার করে মনে আনলে ভালোই লাগে কিন্তু ওদের ক্ষেত্রে যে কি হবে সেটা বোঝাও দায়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 হ্যাঁ আমাদের স্মৃতি গুলো share করার মত অবস্থায় রয়েছে অনেক স্মৃতি রয়েছে সে জন্য সে গুলো তোমার সাথে আলোচানা করতে পাচ্ছি কিন্তু সবার যদি না থেকে থাকে তা হলে কি করে কথা বলবে আর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 তার পরে গানের আবৃত্তি করা হলো তারপরে আবার ধরনের festival ছিলো আবার মাঝে মধ্যে মাঠের মধ্যে মেলাও হত এই জায়গায় ও দায়িত্ব নেওয়া হয়েছে আর বিভিন্ন ধরনের মেলাও হয়ে থাকে মাঠে আমাদের school মাঠে যেমন বই মেলা হয়ে থাকে প্রতি বছরই প্রায় চেষ্টা করে যে বই মেলা হওয়ার বই মেলা তে অংশ গ্রহন করতাম বিভিন্ন ওই ওই stall থাকতাম তার পরে ওদের যাবতীয় যা কাজ ছিলো সে গুলো করে দিতাম বা কোন অতিথি আসবে তাকে কি করে আপ্যায়ন করতে হবে সেই সব নিয়ে কথা হত আলোচনা হত কি রকম কি খরচ করতে হবে তা কি রকম কি দায়িত্ব নিলে ভালো হয় সবাই মিলে সেই আলোচানা টা করা হত আমি এই গুলো class event আহ eleven যখন পরতাম তখন আমাদের school থেকে একটা খুব সুন্দর তোমান আহ মেডিকেল camp করা হয়েছি মানে যা আহ রক্ত দান শিবিরে ও ছিলোর মধ্যে আবার কিছু

তো আয়োজন করা থেকে আরম্ভ করে কোথায় কি করতে হবে মানে সাজানো গুছানো থেকে মানে খাবার দাবার তে টিফিনে কি থাকবে কেমন ধরনের খাবার থাকবে আচ্ছা কত জন রক্ত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 মানে এটা একটা বিষয় টা খুব ছিলো sir madam রা যথেষ্ট সাহায্য করেও ছিলো তখন আমাদের কে নাইলে একা সম্ভব কোন দিনই হত না এত বড় একটা camp করা মানে just খুবই একটা সুন্দর একটা ব্যাপার হ্যাঁ রক্ত দানের কথা বললে এটা তো ভালোই পদক্ষেপ আর রক্ত দান দেওয়া রক্ত দেওয়াও ভালো যেহেতু আমরা তখন ছোট ছিলাম অত কিছু জানতাম না তার পরে কি দিতে হত বা আমাদের ছোট বলে সে রকম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 তাই এই camp গুলো থেকে রক্ত দানের চেষ্টা করা হয় যেনো প্রচুর পরিমানে রক্ত পাওয়া যায় আর বাইরের যে patient রয়েছে hospital যা patient রয়েছে তারা তো সে রকম ভাবে রক্ত পাচ্ছে না বা ভালো রক্ত পাচ্ছে কি খারাপ রক্ত রয়েছে সেটা তো জানা যাচ্ছে না আহ যদি lab যদি থেকে থাকে রক্ত তার পর্যাপ্ত পরিমানে রক্ত থাকলে সাহায্য করতে পারবে বা যার দরকার emergency দরকার রয়েছে সেও পাবে সেখান থেকে এই রকম অনেক কিছুই রয়েছে জীবনের স্মৃতি হিসেবে হ্যাঁ আগে তো আগে যানও তো কি করতাম যদি ধরো কাডি কখনও রক্তে প্রয়োজন পরলো বা কিছু যদি কেও জানালে না ওখানে আহ আমাদের আহ collage র কথা বলছি যানালে যে না ওখানে একজনার এ রকম অসুস্থ তার রক্ত লাগবে তো আমারা কিন্তু সবাই মিলে কিন্তু ওখানে মানে হোস্টেলে চলে গিছি যে আহ কার রক্তের প্রয়োজন হবে আমরা কিন্তু এই রকম অনেক কাজ করেছি যে সেখানে গিয়ে রক্ত দিয়েছি না বা যার ধরো রক্তের সাথে মানে মিলে গেছে তার সোস তাকে নিয়ে গিয়েছি তাকে বলেছি মানে এই রকম তো আমাদের জীব আমি আমার জীবনে এই রকম অনেক কাজ করেছি এখন তো এই সুবিধা টা ফেসবুকেও রয়েছে ফেসবুকে যদি অনেক profile তৈরি করে দিয়েছে ফেসবুকে blood donation camp হিসেবে তৈরি করেছে সেখানে শুধু নিজের নাম টা আপলোড করলেই হলো আর যখন সে রক্ত টা দরকার পরে যেই গুরুপের রক্ত দরকার তার কাছে notification চলে যাচ্ছে এই সুবিধা টাও খুব ভালো করেছে অনলাইন ব্যবস্থাও করে দিয়েছে আর যে জায়গায় দরকার রয়েছে যে hospital দরকার রয়েছে যদি কাছা কাছি hospital থেকে থাকে তা হলে মোবাইলে automatic notification চলে আসে এই ব্যবস্থা টা খুব ভালো আস্তে আস্তে অনেক রকম উন্নতি হচ্ছে

সব কিছু তুমি কিন্তু এর মাধ্যমে সত্যি পেয়ে যাচ্ছো অনলাইনে এখন অনেক রকম ব্যবস্থাও করছে সেটা ভালোই করেছে কেনো না যত রক্ত সে রকম ভাবে পাওয়া যায় না আর অনলাইনে এই ব্যবস্থা করাতে মুহুতের মধ্যে অনেক রক্ত পাওয়া যাবে বা যাদের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 একদমই ঠিক তার জন্যও তো কিন্তু এটা কিন্তু একটা ভালো উদ্যেগ বলো। হ্যাঁ এটা সবার মধ্যেই থাকা উচিৎ যে আগ্রহ থাকা উচিৎ যে সব কিছু মানে যদি কোন রকম কেও অসুবিধায় পরে থাকে তাকে সাহায্য করার দরকার। এই চেষ্টা টা সবার মধ্যে থাকা উচিৎ কম বেশি তা হলে খুব ভালো হয়। অবশ্যই আমি আমার collage life অনেক রকম সমাজ সেবার ও কাজ করেছি তো আমরাও মনে হয় যে এই রকম সত্যি মানুষ উদ্যেগ থাকা দরকার যে না যত টা তার দ্বারা সম্ভব তত টা যেন তাকে সাহায্য করতে পারি হ্যাঁ কিন্তু এখন কার দিনে মানুষের কিন্তু এত ব্যস্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু সে রকম কেও সাহায্যের হাত বারিয়ে দেয় না খুবি কমই দেখতে পাওয়া যায় মানুষ ধরো হ্যাঁ যাই হক অনেক কথা হলো পরে আমার এই নিয়ে আলোচানা করা হবে হ্যাঁ হ্যাঁ একদম তুমি ভালো থেকো পরে আবার সময় করে ফোন করো আমাকে

আমাদের guide বা reference book হচ্ছে এইটা এটা আমাদের আসলে বিভিন্ন competition এ যে সমস্ত exam গুলো রয়েছে সে exam এর মূলত MCQ এবং written এর solve এর মধ্যে দেওয়া আছে আমরা এখান থেকে মূলত করবো এটা তুমি বাজারের অন্য যেকোনো বই থেকে করলেও হবে কোনো problem নাই আমি প্রথমে প্রশ্ন লিখবো এটার concept আলোচনা তো আগেই করেছি আমি এবং সেটা কিভাবে তুমি solve করবা তার সম্পর্কে আমরা কিছু ধারণা নিবো mainly যেগুলা আসলে একটু ঝামেলাপূর্ণ question সেইগুলা নিয়ে আমি কথা বলছি তাহলে চলো আমরা শুরু করি কেমন আচ্ছা আমাদের vector chapter open করতে হবে এখানে মূলত first paper second paper সবই দেওয়া আছে আমরা প্রথমে first paper থেকে শুরু করতে যাচ্ছি আসতে পারে প্রথমে আমাদের আহ যে প্রশ্নটা প্রশ্নটা খুব simple খুলনা university এর প্রশ্ন এটা বা খুলনা মানে KUET খুলনা engineering university এর প্রশ্ন তাহলে তুমি এটা যখন solve করতে যাবা প্রথমে দেখো তোমাকে কর্ণ দেওয়া আছে তাইনা তাইলে কর্ণ যদি দেওয়া থাকে আমরা জানি যে area বের করার system হলো সামন্তরিক এর জন্য যেহেতু কর্ণ দেওয়া আছে তাহলে আমাদের half into cross গুনফল অর্থাৎ a cross b ঠিক আছে তার মানে তুমি কি করবা দেখো তুমি হচ্ছে half এর পরে এই যে i hat j hat k hat এরপর তুমি a b c এর মান বসাও a হচ্ছে তিন minus দুই পাঁচ আর b হচ্ছে এক ছয় minus এক আসলে এই question টার main tricks টা হলো normally সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে এখানে কিন্তু সন্নিহিত বাহু যদি দেওয়া থাকতো half টা কিন্তু হতো না এখানে কিন্তু দেওয়া আছে কর্ণ এবং কর্ণ যদি কখনো দেওয়া থাকে সামান্তরিকের এই যে কর্ণ মানে তো বুঝতেছো কোন দুইটা জিনিস সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে তুমি area বের করার সময় এই যে তোমাকে এই কর্ণ দেওয়া আছে এইটা মনে করো a vector আর দেওয়া আছে হচ্ছে এই কর্ণ এই দুইটা কর্ণ দেওয়া আছে এখন তোমাকে কেউ যদি কখনো প্রশ্ন করে যে আচ্ছা এই half টা কেনো গুন হলো আমি একটু তোমাকে short বলে দেই আহ আচ্ছা এইটার answer কত এইটার answer আমাদের আহ এটা তুমি করতে পারবা এর পরে এটার answer হচ্ছে সতেরো দশমিক ছয় ছয় এটা আমি করতেছিনা সতেরো দশমিক ছয় ছয় squarring it কারণ তুমি cross গুনটা করতে পারবা আমি সময়টা নষ্ট করতে চাচ্ছিনা তুমি একটু দেখো কেন আমি এখানে half টা গুন করেছি তাহলে বুঝতে পারবা আচ্ছা বলোতো এইটাকে যদি আমি মূল বিন্দু চিন্তা করি ঠিক আছে তাহলে এই vector টা কত হবে এটা হবে হচ্ছে a by two vector আর এইটুকু হবে হচ্ছে b by two vector কথাটা খেয়াল করবা তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করতাম যে এই ক্ষেত্রফলটা কত এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সহজেই বের করা যাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে half into খেয়াল করো এই যে a by two vector cross b by two vector এই হচ্ছে আমাদের just এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল এখন পুরা সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমাদের এইরকম সমান চারটা টুকরা আছে না এটাতো জানো যে সামান্তরিকের কর্ণ সামন্তরিককে চারটা সমান ত্রিভুজে ভাগ করে তাহলে এইটার সাথে তুমি হচ্ছে গুন করে দিবা কত তাহলে তুমি total সামান্তরিকের area পেয়ে যাবা বুঝতে পারছো তাহলে আমাদের এটা হচ্ছে total সামান্তরিকের area এটা হচ্ছে সামন্তরিকের area total কেমন তাহলে আমাদের নিচে দেখো দুই দুগুনে চার দুগুনে আট আর উপরে আছে চার তাহলে চার by আট into দেখো আমাদের এখানে হচ্ছে a cross b তাহলে এখান থেকে তুমি পাবে হচ্ছে half into a cross b so এইখানে আমার উদ্দেশ্য তোমাকে cross গুনটা শেখানো না আমার উদ্দেশ্য হচ্ছে কখনো যদি কর্ণ দেওয়া থাকে তাহলে তুমি কি করবা যদি সন্নিহিত বাহু দেওয়া থাকতো সন্নিহিত বাহু মানে হচ্ছে এই দুইটা বাহু ধরো এই বাহুটা দেওয়া আছে তোমাকে এটা দেওয়া আছে a বাহু আর মনে করো এই বাহুটা দেওয়া আছে তখন আমরা এদের বলবো হচ্ছে সন্নিহিত বাহু কি নাম সন্নিহিত বাহু বা adjacent arm এই সন্নিহিত বাহু দেওয়া থাকলে কিন্তু শুধুমাত্র তুমি a cross b বের করতে পারলেই area বের করতে পারবা বুঝতে পেরেছো তো আশা করি তুমি এইটার যে মূল concept সেইটা বুঝতে পারছো যে কর্ণ থেকে কিভাবে আমরা area বের করতে পারবো আচ্ছা এবার দেখো আমি board এ আরো দুইটা প্রশ্ন লিখেছি এই দুইটা প্রশ্ন মূলত ভর্তি পরীক্ষার MCQ তে আসছিলো ঠিক আছে এইগুলো তোমাদের আহ এই ভর্তি পরীক্ষার যে সমস্ত প্রশ্ন এইগুলো তোমাদের board এ নানান ভাবে ঘুরায় পেচায় দেয় তো প্রথম প্রশ্নটা আগে পড়ো তোমাকে বলেছে কোনো কনার উপর a equal to এতো neuton বল প্রয়োগে কণাটি d equal to এতো meter সরে গেলে d y এর মান কত হলে কাজ শূন্য হবে d y কই d y হচ্ছে এইটা তাহলে তুমি দেখো তুমি যখন কাজ বের করো কাজ বের করার formula কি ছিল বল into স্বরণ but এইটা কিন্তু dot গুনফল তাইনা তাহলে আমাদের বল হচ্ছে এতো আর স্বরণ হচ্ছে এতো তাইলে বলটা লিখো তুমি বলটা হচ্ছে five i minus six j plus three k hat এর সাথে dot গুনফল করবো হচ্ছে আমরা এইটাকে three i hat plus d y j hat plus five k hat এই মানটা হতে হবে হচ্ছে শূন্য এর জন্য তোমার d y কত হওয়া লাগবে তাহলে তুমি এটা করতে পারবা এর পরবর্তী line কত হবে তিন পাঁচ পনেরো minus six d y আর তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো আমি কি ঠিক লেখছি তিন পাঁচ পনেরো তারপর ছয় minus six d আর এইটা হচ্ছে তোমার তিন পাঁচ পনেরো আমি কি কোথাও ভুল লেখছি একটু দেখে নেই দাড়াও পাঁচ minus ছয় উম না ঠিক আছে তাহলে এই মানটা হতে হবে হচ্ছে শূন্য তাহলে এখন তুমি একটু পক্ষান্তর করে ফেলো পনেরো পনেরো তিরিশ তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে আহ six d y eziquels to thirty অতএব আমাদের দেখো d y এর মান চলে আসছে হচ্ছে পাচ্ছি এটা কিন্তু MCQ এর প্রশ্ন option এ কি কি ছিল আমি option গুলো তোমাকে বলি option এ ছিল হচ্ছে শূন্য পাঁচ ছয় minus ছয় তাহলে option তোমার নিশ্চয়ই পাঁচ যেটা সেটা mark হবে এবার নিচের প্রশ্নটা একটু ঝামেলা আছে ঝামেলাটা কি আমি তোমাকে বলি দেখো question এ বলেছে যে কোনো lawn roller তিরিশ degree কোণে উনিশ দশমিক ছয় neuton বল প্রযুক্ত হলে মানে কোনো lawn roller এ এটা হচ্ছে দেখবা যে ঘাস কে কাটার জন্য বা ঘাসের উপর মাঝে মাঝে color করার জন্য এই ধরণের জিনিস stadium এ বেশি দেখা যায় lawn roller কোনো lawn roller তিরিশ degree কোণে এতো neuton বল প্রযুক্ত হলে এর ওজন কত কম মনে হবে এটা তোমাদের আমি পড়াইছিলাম যে একটা বস্তুকে ঠেলা থেকে টানা সহজ কারণ টানলে তার ওজন কম মনে হয় এখানে প্রথম যে ঝামেলাটা সেটা হচ্ছে এই তিরিশ degree কোণ কার সাথে কোথাও বলা নাই তো এটা মনে রাখবা যে কিছু বলা যদি না থাকে কিছু বলা না থাকলে এটা হচ্ছে ভূমির সাথে বুঝায় গুন ভূমির সাথে বোঝাবে এই গুনটা তাহলে তোমার মনে পরে আমি এটা পড়াইছিলাম তোমাকে এটা দেখো আমাদের আছে এইটুক class lecture এ আপাত ওজনের মান কত হয় বলো তো ইঞ্চি minus হচ্ছে f sin theta আসলে আমি যখন একটা বস্তুকে এটা কি ঠেলতেছি না টানতেছি এতো neuton বল প্রযুক্ত হলে এতো কোণ আচ্ছা ভূমির সাথে হচ্ছে তিরিশ degree কোণে আমি বস্তুকে টানতেছি কথাটা খেয়াল করো এটা টানাই তো বলা আছে মনে হয় নাকি হাতলের সাথে এতো neuton বল আচ্ছা টানবল লেখা আছে টানবল প্রযুক্ত হলো মানে আমি টানতেছি clear তাহলে টানার সময় কিন্তু আমাদের আপাত ওজনের মান হয় ইঞ্চি minus এর sign যেটা তাহলে আমাদের তো প্রকৃত ওজন তাহলে কতটুকু কম মনে হবে কম মনে হবে হচ্ছে আমাদের f sin theta কথাটা বুঝতে পারছো ওজন হচ্ছে আর কম মনে হবে হচ্ছে f sin theta তাহলে আমাদের এখানে answer টা কত হবে answer টা হবে হচ্ছে f sin theta তো বল হচ্ছে উনিশ দশমিক ছয় neuton আর এখানে আছে হচ্ছে sin thirty sin thirty মানে half তাহলে উনিশ দশমিক ছয় into half মানে হচ্ছে nine point eight neuton কম মনে হবে কম মনে হবে বুঝেছো যদি এখানে টান না থেকে বলতাম ঠেলতেছি তখন এখানে হতো plus তখন আমরা বলতাম যে এতটুক ওজন বেশি বলে মনে হবে সুতরাং দেখো

আচ্ছা অনেকে confused হতে পারো যে BUET এর MCQ আবার কবে থেকে আসছে এইগুলো বেশ কিছুদিন আগে BUET এ যখন written আর MCQ একসাথে পরীক্ষা হতো তখনকার MCQ প্রশ্ন তো এইটা BUET এর এবং এটা হচ্ছে RUET এর প্রশ্ন mainly তোমাকে বলেছে যে vector a b c এর মান যথাক্রমে বারো পাঁচ এবং তেরো একক এবং a plus b equal to c তার মানে a আর b এর লব্দি হচ্ছে c হলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত হবে তুমি একটু খেয়াল করে দেখো তো তিন চার পাঁচ এইটাকে একটা সমকোণী ত্রিভুজ বোঝায় না ঠিক মানে বিষয়টা এইরকম দেখো আমাদের যদি এমন হয় যে এইটা মনে করো তিন এইটা মনে করো চার এইটা কিন্তু পাঁচ হবে তদ্রুপ বারো পাঁচ তেরো দেখেই তোমাকে বুঝতে হবে যে বারো আর পাঁচ যদি কোনো সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব হয় তাহলে তেরো হচ্ছে তার অধিপতি মানে এই বিষয়টা কেমন বলা আছে জানো এই বিষয়টা আমি একটু তোমাকে এঁকে দিলে বুঝতে পারবা এই বিষয়টা এইরকম বলা আছে খেয়াল করো এই যে এমন বলা আছে যে এইদিকে একটা vector আর এইদিকে একটা vector আর এই হচ্ছে তাদের মূলত লব্দি vector অর্থাৎ তোমাকে বলেছে যে আমাদের a vector এর মান হচ্ছে বারো এই যে এটা হচ্ছে আমাদের a vector আর b vector এর মান হচ্ছে পাঁচ এইটা হচ্ছে b vector আর এইটা হচ্ছে c vector এই চিত্রটা মানেই হচ্ছে আমাদের এই জিনিসটা এবং c vector টা অবশ্যই তার দিক হবে হচ্ছে এইদিকে দেখো তো জিনিসটা বুঝলা কিনা আমি কি বলেছি তোমাকে বলছে a plus b equal to c তো সেই চিত্রটাই তো এটা b plus a equal to হচ্ছে c clear এবং দেখো এখানে b এর মান বলা আছে হচ্ছে পাঁচ একক মানে এইটা বলা আছে হচ্ছে পাঁচ একক আর a এর মান বলা আছে হচ্ছে বারো একক এইটা বলা আছে বারো একক তাইলে c এর মান এই শর্তেই কিন্তু হবে হচ্ছে তার একক এইটা ছাড়া তো সম্ভব না তুমি করে দেখো এই যে root over পাঁচ square plus বারো square এইটা মানে হবে হচ্ছে root one sixtyn nine এটা মানেই হচ্ছে তেরো একক তাহলে তোমাকে বলছে যে a আর b এর মধ্যবর্তী কোণ কত হবে তো স্পষ্ট visible a আর b এর মধ্যবর্তী কোণ আমাদের হবে হচ্ছে নব্বই degree তাহলে আমাদের এই question টার যে answer সে question এর answer হচ্ছে ninty degree এটা তোমাকে দুইটা শর্ত থেকে বুঝে নিতে হবে এখানে দুইটা শর্তের প্রথম শর্ত হচ্ছে যে a এবং b এর লব্দি হচ্ছে c এবং এরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে এটা তুমি এখান থেকে দেখেই বুঝতেছো বারো পাঁচ তেরো এখন এখানে অনেকে বলতে পারো যে আচ্ছা এখানে যদি এমন হতো বারো পাঁচ চৌদ্দ তাইলে কিভাবে বুঝতাম তখন তোমাকে cos সূত্র use করতে হতো এবার তুমি ত্রিকোণোমিতিতে শিখছো কিনা আমি জানিনা যেমন cos a এর একটা formula আছে formula টা হচ্ছে এরকম মানে এই যে এরকম আছে তোমার b square plus c square minus a square divided by two b c এইরকম একটা formula আছে cos এর তুমি এই formula দিয়ে তখন বের করতে পারতা কথাটা বুঝছো মানে তোমার খেয়াল করো

তখন তুমি এই formula দিয়ে করে ফেলতে পারতা তাহলে এখানে তোমার সুবিধা করে দিছে হচ্ছে বলে বুঝানো যাচ্ছে যে বারো আর পাঁচ এর লব্দি হচ্ছে তেরো এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ আর এটা আরো জোরদার দিছে হচ্ছে পরবর্তীতে ঠিক আছে second প্রশ্নটা হচ্ছে দুটি vector রাশির প্রত্যেকটির মান পাঁচ একক আর এরা একশো বিষ degree কোণে যদি কাজ করে লব্দি কত হবে তো তো মুখস্ত answer হচ্ছে পাঁচ কেমনে এই যে লব্দি আর হবে হচ্ছে root মনে করে দেখো

q এর জায়গায় আমি p লিখে দিচ্ছি mainly তাইলে এখন তুমি খেয়াল করো এটা কত হবে p square plus p square মানে two p square plus two p square আর cos alpha মানে হচ্ছে cos একশো বিশ আর cos একশো বিশ কত হয় এটাতো মুখস্থ না minus half minus half তাইলে এই যে দুই দুই কাটাকাটি যাবে তাহলে আমরা এখানে পাবো হচ্ছে root two p square minus p square এইটা মানে root over p square which is p তার মানে পাঁচ neuton এর দুইটা বল যদি একশো বিশ degree কোণে কাজ করে এতে লব্দির মান পাঁচ neuton ই হবে তাহলে আমাদের answer হচ্ছে five neuton এইখানে হয়তোবা option এ তোমার থাকতে পারে পাঁচ neuton আট neuton দশ neuton বারো neuton এরকম থাকতে পারে তাহলে এটার চিত্রটা বলো তো কি হবে এটার চিত্র হবে এরকম এই যে এইদিকে পাঁচ আর একশো বিশ degree ঠিক এই বরাবর এইদিকে পাঁচ এই যে পাঁচ এই কোনটা কত একশো বিশ তাইলে এখন তুমি যদি এই দুইটাকে ধরে একটা সামন্তরিক কল্পনা করো বা সামন্তরিক আঁকো এই সেই সামন্তরিক তখন আমাদের এই যে কর্ণ এই কর্ণটা হচ্ছে লব্দি এই কর্ণটা ও তোমার কিন্তু তাইলে দেখো বিষয়গুলো কিন্তু মোটামুটি বেশ simple ই আছে তাইনা শুধু concept গুলা জানলেই কিন্তু হবে এবার দেখো দুইটা প্রশ্ন একটা প্রশ্ন আসছিলো হচ্ছে KUET আরেকটা আসছিলো হচ্ছে CHUET এ তো প্রথমে তুমি KUET এর প্রশ্নটা পড়ে দেখো কি বলছে বলছে বায়ু উত্তর দিকে ও পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে মানে উত্তর পূর্ব দিকের মধ্যে কোনো এক দিকে প্রবাহিত হচ্ছে বেগের উত্তর দিকের অংশ পাঁচ kilometer per hour এবং পূর্ব দিকের অংশ বারো kilometer per hour হলে বাতাসের বেগ কত তো এইটা চিত্রটা যদি আমি তোমাকে একে দেখাই তাহলে একটু clear হবে হয়তোবা তোমার উত্তর দক্ষিণ সম্পর্কে তো ধারণা আছে নিশ্চই এইটা উত্তর এইটা হচ্ছে দক্ষিণ আর এইদিকটা হচ্ছে পূর্ব আর এইদিকটা হচ্ছে পশ্চিম নাকি এটাতো জানো নিশ্চই যে উত্তর দক্ষিণের ডান দিক হচ্ছে পূর্ব আর বামদিক হচ্ছে পশ্চিম তো প্রথমে বলেই দিছে যে উত্তর দিক ও পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব মানে এইটা এইরকম কোনো একটা দিকে প্রবাহিত হচ্ছে এইরকম কোনো একটা দিকে clear এই হচ্ছে বাতাসের বেগ এর বেগটাকে আমি ধরলাম হচ্ছে v এখন তোমাকে বলছে যে এই বেগের উত্তর দিকের অংশক অংশক মানে হচ্ছে উপাংশ উত্তর দিকে এর অংশক আছে হচ্ছে পাঁচ kilometer per hour এইদিকে পাঁচ আর পূর্ব দিকে আছে কত বলো তো পূর্ব দিকে আছে হচ্ছে বারো তাইলে বলছে বাতাসের বেগ কত তো এই বিষয়টার মানে হলো খেয়াল করো অংশক মানে কি একটা vector এখানে দুইদিকে যদি ভাগ করে দেই বা ভেঙে ফেলি বিভাজন করি তখন যা পাই সেটার নাম হচ্ছে অংশক বা উপাংশ তাহলে এই বেগের পূর্ব দিকের উপাংশ হচ্ছে বারো আর উত্তর দিকের উপাংশ হচ্ছে ভালোই চলতেসে রে quarrantine time

আজকে কি হয়েছে ?

হা হা হা হা তোকে aunty বলে?

হাওড়া station এ হাওড়া station এ একটা বড় school ছিল, মানে বিশাল পুরনো school আমি জানতামই না। Continue বটে আরে আজকাল মানে এর teacher গুলো একটু ফাঁকিবাজ, অর্ধেক জিনিসের বানান জানে না, অর্ধেক জিনিসের pronunciation ঠিক করে বলে না। এখনো? হ্যাঁ, তাহলে আমার এটাই ওই আহ phone টাতেই কিছু অসুবিধা আছে মনে হয়। আবার গেছিলি? এই recently?

Gray hair না silver hair? মানেটা মানেটা বুঝতে পারলি তো আমি কি বলতে চাইলাম? কি করে করিয়েছে মানে কি? Blonde করে, আর আমাদের black চুলকে blonde করিয়ে সেটাকে যদি purple tone purple tone, কোন silver silver নয় purple tone~ tone একটু পরেই cowlick জেল্লাটা সাদা হয়ে যায়। তো তুই সঙ্গে সঙ্গে বললি না কি, এ রাম ছ মাস পরে আপনাকে দেখার সুযোগ পেলাম তো আপনি আবার হা হা হা হা।

হুম হুম